মানে আহ collateral টা জিনিসটা কি একটু বুঝাতে পারবেন আমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দিচ্ছি আপনাকে collateral হলো আপনার একটা আহ আপনার কোন property একটা কোন আহ projected money এর মতন থাকে যেটা আপনি কিনা যদি আপনি আহ টাকাটা ফেরত না দিতে পারেন যেটা আপনি আমাদের কাছ থেকে নেবেন তাহলে আমরা আপনার যেই property টা আছে ওটা আমরা নিতে পারব

ঠিক আছে ওটা আপনার আমাদের জন্য একটা safety আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ

আর আপনি যেই university তে যাচ্ছেন আপনি কি বললেন liverpool university liverpool university র যে আহ আপনার যে waiting list এ নাম এসেছে ওই letter হোক বা আহ কোন detail হোক ঐগুলো আমাদেরকে দিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনার waiting list এ নাম আছে এইভাবে আপনি application টা করতে পারবেন আপনার loan তখনি sanction হবে

একটা proper আপনার কত tuition fee লাগবে ওখানে থাকার জন্য খাওয়ার জন্য আহ যা যা খরচ আছে ওটার একটু detail আপনিও জেনে নিতে পারবেন তখন ওই কাগজটা যেখানে আপনার tuition fee আর D আর বাকি detail এর information সেইটা আমাদেরকে জমা দিতে হবে

ওইটা পাওয়ার পরে আমরা আপনাকে loan টা sanction করতে পারব

আপনি যা চাকরি পাবেন আপনি monthly একটা আহ আম একটা amount আমাদেরকে আহ দিয়ে দিয়ে আস্তে আস্তে আপনার loan টা আসা করি পাঁচ ছয় বছরের মধ্যে আপনি clear করে ফেলতে পারবেন

তার আগেও যদি চান আপনি করতে পারবেন কিন্তু একটা minimum amount আমাদেরকে per month চাকরি পাওয়ার পরে আমাদের দিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি যে জিজ্ঞাস করছিলাম আর তো loan এর জন্যে কিছু আমাকে কি form বা কিছু ওরকম ভরতে হবে কিছু একটা procedure আছে হ্যাঁ এটাই তো আপনাকে বললাম আপনাকে form fillup করতে হবে যেখানে আপনার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 আপনি collateral যেটা রাখতে চাইছেন ঐগুলোর detail আপনার মা বাবার detail আহ আহ আপনার family income আর আপনার কোন আহ আরো ছোট ভাই বোন আছে কিনা আহ ওইগুলোর detail ওরা কি পড়াশুনা করছে ওটা আমাদেরকে জানতে হবে আর মানে আরকি আহ একটা একটা idea হবে আপনার আহ যার আহ আহ overall থাকবে income এর আহ সাথে

আর আর আপনাদের আর কোন loan নেওয়া আছে কিনা ওইগুলোর detail আমাদেরকে জানতে হবে আর আপনাদের কোন fixed deposit আছে কিনা আপনি যত bank এ detail ঐগুলো আমাদেরকে জানাতে হবে আচ্ছা তো maam যেটা বলছিলাম আহ আরেকটা প্রশ্ন আছে আমার আপনার কাছে যে আপনাদের আহ family র যেই আহ bank account আছে ওটা কি আমাদের bank এই আছে

problem টা এটা হচ্ছে যেটা ওটাকে আমাকে মানে change করতে হবে কিছু এর মধ্যে যেমন phone number বা এইসব আমাকে change করতে হবে আমার phone number টা change গেছে তো ওটা change করতে হবে আমাকে

তাহলে আপনার bank এর আহ detail গুলো ঠিকঠাক ভাবে থাকবে তাহলে বাকি loan এর procedure টা অনেক সুবিধা হবে আমাদেরও করতে আপনাদেরও বুঝতে অনেক সুবিধা হবে

class tenth আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যেটা result আছে ওটারও xerox লাগবে কি আপনার আপনার আহ result বলতে হ্যাঁ ওটার একটা আব prove তো লাগবে যা আপনি complete করেছেন নয়তো মানে আপনি কিভাবে ওই letter টা পেলেন liverpool university থেকে একটা prove তো লাগবে যে আপনি এটা complete করেছেন আর তাছাড়া ওটার একটা আপনার date of birth এর ও একটা আহ আহ মানে prove থেকে যাবে ওইটা আমাদের লাগবে

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে maam আহ এটাতো বুঝতে পেরেছি তার সাথে যেটা হচ্ছে যেটা ব্যাপার না ঐটা হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম interest rate কি আছে একটু বলতে পারবেন

interest rate টা, ঔটা যদি আপনি একটু বলে দেবেন তাহলে অনেক বলে দিলাম যে আপনার interest rate হচ্ছে four percent

আর আপনার কত টাকা লাগবে মানে overall আপনার tuition fee কতো আপনি নিজের থেকে কতোটা bear করতে পারবেন আমাদের bank থেকে কতোটা loan চাই আপনার এই detail গুলো আপনাকে ভালো করে জানিয়ে দিতে হবে

আহ আর সাথে সাথে আপনার family income টা আর আপনার বাড়ি থেকে যদি কেউ support করছে ঐ detail টা আমাদের জানিয়ে দিতে হবে আর আপনি যদি ওখানে গিয়ে কোন part time job করেন ওটাতো আপনার উপরে তাহলে আপনি যদি চান প্রথম থেকেই loan চুকাতে আপনি চেষ্টা করতে পারেন

আহ আহ মানে মেটাতে পারেন আপ আচ্ছা আচ্ছা maam আহ ঠিক আছে এটা আমি বুঝতে পেরে গেছি তার হচ্ছে মানে education loan তো এটা হয়ে গেলো তার যেটা অন্য কিছু scheme আছে student দের জন্য যেটা student দের পক্ষে আহ

আর আমিতো scheme এর নাম সব জানিনা কিন্তু একটা শুনেছিলাম যেটা হচ্ছে যারা যারা international আহ মানে college এ admission নেবে তাদেরকে মানে monthly কিছু scholarship দেওয়া হবে

আহ দেখুন আপনি যেখানে যাবেন আহ ওখানে গিয়ে যদি আপনার আহ actually ওটা আপনার আহ যা result হচ্ছে তার ওপরে অনেকটা depend করছে ওখানে যাওয়ার পরে আহ আমাদেরকে university থেকে জানতে হবে যে আপনি আহ scholarship এর জন্য approve হচ্ছেন কি না এবার ওদের university র উপরেও একটা depend করছে কারণ ওরাই আহ দেখে যে কারা কারা student রা approve করা যেতে পারে কি পারেনা একটা minimum আমাদের requirement আছে সেটা আমরা university থেকে আহ আহ আটকাবো তো ঔ minimum requirement এ যদি হয় তাহলে একটা আহ scholarship এর amount আপনি পেতে পারেন কিন্তু ওই আহ কিন্তু ওটা আপনার প্রথম semester টা শেষ হওয়ার পরে ওটা আহ ওটা আপানি admission নেওয়ার আগে বা admission এ process এ থাকাকালীন ওটা হতে পারে না আপনার প্রথম semester শেষ হওয়ার পরে যা result আসবে তারপরে আমাদেরকে university এর সাথে কথা বলতে হবে

ওরা যদি ওটাকে আহ approve ক~ করে~ করে দেয় তারপরে আমরা আহ আমরা দেখতে পারি আপনার scholarship এর জন্য ওটা একটা ছোট্ট amount আমরা দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ওর জন্য তো আমায় কিছু টাকা দিতে হবে না অথবা আমি scholarship পেয়ে যাবো টাকাটা আচ্ছা ঠিক আছে maam তো আমি যেটা বলছিলাম আহ আপনি যেই details গুলো বললেন এখন তো এতদিনে covid চোলছে তো কোথাও যাওয়া আসা হাতে পারছে না তা আপনি এক কাজ করতে পারবেন আপনি যত detail বলেছেন আমার mail~ mail এ পাঠিয়ে দিতে পারবেন

আর যে form আছে form এরও copy আপনাকে পাঠিয়ে দিতে পারব আপনার কাছে যদি printer থাকে আশেপাশে আপনি print করে নিতে পারেন তাহলে খুবি ভালো হয় আপনি form fillup করে আমাদেরকে আহ scan করে পাঠিয়ে দিতে পারেন আর তো আপনি আমাদেরকে

হ্যাঁ আমার mail ID টা হ্যাঁ mail ID টা আপনি লিখে নিন এটা হচ্ছে

শিব S H I V nineteen ninety-six at the rate of gmail dot com আর আমার mobile number যেটা হচ্ছে ওটা হলো nine six

হ্যাঁ হ্যাঁ নয় ছয় শূন্য চার দুই এক পাঁচ ছয় আচ্ছা সাথে সাথে আপনার একজন Guardian এর number যদি আমরা পেয়ে যাই খুব সুবিধা হয়

হ্যাঁ হ্যাঁ আমার বাবার number যেটা হচ্ছে ওটা হলো seven seven আট তিন

হ্যাঁ

seven nine three zero আমি একবার বলে দিচ্ছি আপনার number হচ্ছে নয় ছয় শূন্য

চার দুই এক পাঁচ ছয় আট নয় ঠিক আছে আমি আপনাকে E mail এ পাঠিয়ে দিচ্ছি তারপরে আপনি দেখে আমার আমাকে বলে দিন

আমি আপনাকে আবার সাহায্য করবার জন্যে এখানে অপেক্ষা করছি হ্যাঁ Rajashree কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো

তো তুমি কি করছো সেখানে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 সেই সব শিশু গুলোকে নিয়ে আসার পর ওখানে তোমার Choitali Mam আছে একজন তো ও~ ওর সাথে কথা বলা হয় ঠিক আছে হম তা যেই Choitali Mam রয়েছে উনিই কি এটা তৈরী করেছেন অনাথ আশ্রমটা তৈরী করেছেন নাকি না ওনার সাথে অন্য কেউ রয়েছে যে নিয়ে সাহায্য করেছেন সেক্ষেত্রে এই জিনিসটা তৈরী করাতে অনাথ আশ্রমটা তৈরি করাতে বা আরও অনেককিছু আছে কিনা তাদের তো সেটা একটু বলো না ও মানে Choitali Mam ও তৈরী করেননি ও হচ্ছে ওখানকার incharge তো এই অনাথ আশ্রমটা তৈরী করে তোমার Mitali Mam তো উনি থাকেন Denmark এ এইটা হচ্ছে একটা খ্রিস্টান School আচ্ছা তা Mitali Mam তৈরী করেছেন খ্রিস্টান School তো সেটাও কি মেয়েদের জন্য School হ্যাঁ মেয়েদের জনই ওটা তো তা কবে তৈরী করেছেন এই School টা এইটা উন্নিশশো সাতচল্লিশ সালে তৈরী হয় বাহ সেট অনেক পুরোনো হ্যাঁ অনেক পুরোনো এই School টা তা উনি কি এখানকার বাসিন্দা নাকি না না Mitali Mam এখানকার বাসিন্দা না উনি হচ্ছেন Denmark এর বাসিন্দা হ্যাঁ তা এই সম্পর্কে তা উনি হটাৎ Denmark থেকে এখানে এসে এই বিভিন্ন ধরণের সামাজিক কাজ কাজের সাথে যুক্ত রয়েছেন তো

তোমার ধরা এটা তোমার ঘুরতে ঘুরতে একদিনকে Mam এর ইচ্ছে হয়েছিল যে EI Site এ উনি ঘুরতে আসবেন যেম যেম Site এ তো এখানে এসে উনি দেখলেন যে এখানে তো অনেক জঙ্গলে তো মানে ভুতুরে জায়গাটা তো উনি ভাবলেন যে এখানে তাহলে একটা কিছু করা যাক মেয়েদেরকে জন্য মেয়েদের জন্য তো দেখলেন হ্যাঁ

তো School টার স্থাপন করার পর হ্যাঁ উনি দেখলেন যে এখানে তো Hospital নেই তো এখানে একটা Misstonary একটা Hospital Mission এর নামে একটা Hospital খোলা হয় তো তারপরে দেখলেন যে উনি এখানে অনাথ অনাথ বাচ্চাদের জন্য কিছু একটা করা যাক তো উনি একটা অনাথ বাচ্চাদের জন্য অনাথ আশ্রম করে সেই অনাথ আশ্রমের নাম হয়েছে তোমার শান্তি বাড়ি বাহ তা উনি School ও তৈরী করেছেন মেয়েদের জন্যে তার সাথে সাথে Hostel ও তৈরী করেছেন তার সাথে সাথে এই যে অনাথ আশ্রমও তৈরী করেছেন তো যাদের আর্থিক অবস্থা সেরকম ভাবে ভালো না হয়তো বা যারা সেরকম ভাবে শিক্ষার সাথে যুক্ত হতে পারছেন না বা শিক্ষা গ্রহণ করতে পারছেন না তারা এই Missionary School এ ভর্তি হতে পারবে সেটা তো শুধু মাত্র মেয়েদের জন্যে তাইতো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 হ্যাঁ কেনোনা মেয়েদের জন্যে আমাদের এই উন্নিশশো সাতচল্লিশ সাল বা এতো বছরের পুরোনো যেই School টার কথা বললে Missionary School তো আমাদের হয়তো বা যখন দেশ স্বাধীন হয়েছে সেই সময় মেয়েদের জন্য অতো School তৈরী করা হয়নি বা বিশ্ববিদ্যালয় তৈরী করা হয়নি তো আস্তে আস্তে যারা বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যারা আমাদের দেশে এসেছে বা আমাদের সংস্কৃতিকে ভালোবেসেছে তারা আস্তে আস্তে আমাদের এই দেশের সাথেই যুক্ত হয়ে বিভিন্ন ধরণের সহযোগিতামূলক কাজের সাথে যুক্ত হয়েছে তাতে এই যে তোমাদের Mitali Mam এর কথা বললে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

হ্যাঁ ওখানে নাম ছিল তোমার Elen আচ্ছা সেই জন্যই যে এখানে এসে আবার নতুন নামকরণ হয়েছে নতুন নাম হয়েছে বা আমাদের মতো নাম দেওয়া হয়েছে তারপরে তিনি বিভিন্ন ধরণের সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে এই রকম School তৈরী করেছেন মেয়েদের জন্যে মেয়েদের শিক্ষার জন্যে এ~ এতগুলো ভালো ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন আবার এই যে মেয়েদের থাকার জন্যে Hostel এর ব্যবস্থাও করেছেন আমাদের এইদিকে ও রয়েছে তো সেরকমভাবে সেটা সেরকম ভাবে আরকি প্রচলন নেই এখন কেনোনা এখন তো পুরোনো দিনের যেই School গুলো রয়েছে সেগুলোকে

হ্যাঁ এমন একটি তোমার আ~ আমাদের School টার কথা বলছি এটা আগে প্রথমে তোমার বেসরকারি ছিল হ্যাঁ তো এখন তোমার সরকারি হয়ে গেছে আহ তো এখানে শুধু তাই নয় যে School হয়েছে তারপরে Hostel হয়েছে শান্তি বাড়ি হয়েছে সেটাও না এখানে দেখছে যে Mitali Mam দেখলো যে এটা যদি গ্রাম Side এলাকা এখানে যাইহোক কিছু একটা মানে করা যাক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 তো দেখলো যে গ্রামে মানুষরা কি করবে কি খাও খাবে রোজকার উপার্জনের জন্য তো ওই তোমার কাঠমিলটা ওই স্থাপন করে হ্যাঁ সেটাতো ভালোই করেছে যে একদিকে শিক্ষার ব্যবস্থাটাও তৈরী করেছে একদিকে আবার আর্থিক সাফল্যতার জন্যে সচ্ছলতার জন্যও একটা ব্যবস্থা করেছে কাঠমিলের ব্যবস্থা করে দিয়েছে সত্যিই এটা খুব সুন্দর ব্যবস্থা যে একজন বিদেশি মানুষ এসে আমাদের দেশে এতটা সুন্দর ভাবেই এতকিছু তৈরী করে দিয়েছে বা আমাদের কথা চিন্তা করে অনেককিছু ব্যবস্থা তৈরী করেছে তো সেই ক্ষেত্রে অনেকে এই জিনিসটা দেখে হয়তো বা আগ্রহ হয়ে আরও নতুন নতুন কাজ করবে বা সমাজের সাথে যুক্ত হবে তা তুমি এর সাথে কি যুক্ত রয়েছো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 হ্যাঁ এখনো পর্যন্ত সেই সব মেয়ে কিন্তু ওখানে ছেলে Allow নেই ঠিক আছে তো তোমার মেয়ে গুলোকে আহ মানে বাচ্চা গুলোকে তোমার নি আহ বাচ্চা গুলোকে তোমার Disport করা হয় তারপরে তোমার যে Choitali Mam এর কথা বলছি আহ ওর কাছে গিয়ে মানে ব~ বলতে হয় যে এরকম এরকম Ma~ Mam তো বাচ্চা কুড়িয়ে পাওয়া গেছে আহ তো আপনি কি একটু দেখে নেবেন তো উনি খোঁজখবর লাগিয়ে যে হ্যাঁ এটা আদৌ কি মা বাবা বেঁচে আছে কি নেই হ্যাঁ তো সেরকম ভাবে আমি এরকম Deperment এ একটু যুক্ত আছি বাহ তুমিও এর সাথে যুক্ত রয়েছো সত্যি এটা খুব ভালো ব্যাপার আর তার সাথে সাথে যেটা বললে যে যেই বাচ্চাদের কে হয়তো বা বাড়িতে রাখা হচ্ছেনা জন্মের পরেই বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায়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 বা বিভিন্ন ভাবে হয়তো বা সাহায্য করার চেষ্টা করছো যে হ্যাঁ কি করে এই খবর গুলো তোমাদের এই Choitali Mam কে দেওয়া যায় বা উনিও কি করে আরও খবর নিয়ে যেহেতু উনিও এই গ্রামের সাথে যুক্ত রয়েছে উনিও আরও বিভিন্ন ভাবে এই খবর তা নিয়ে যে সত্যিই তাদের যেই বাচ্চাটাকে পাওয়া গেছে সেই ঠিকটাক মতো পরিচয় রয়েছে কি নেই বা সে সুস্থ আছে কি নেই তো এইভাবে সব জিনিসগুলো খবর নিই আস্তে আস্তে হয়তো বা এই Hospital এ বা Hotsel এও রেখে সুস্থ করে তারপরে হয়তো বা অনাথ আশ্রমে রেখে দেয় তাইতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তোমার যেহেতু বললাম না Mitali Mam তোমার ইয়ে Denmark এর বাসিন্দা তো ওখানে কি হয় মানে আমাদের এখানে যেরকম হয়না মানে তোমার Survey করতে যাওয়া হয় তো ওই তোমার অনাথ আশ্রমে বাচ্চাদের এখন সংখ্যা তোমার দাঁড়িয়েছে একশো নয় জন হ্যাঁ তো একশো নয় জন তো শান্তি বাড়িটা কিন্তু সরকারি না ওটা কিন্তু বেসরকারি তো ধরো তোমার সরকারি পদক্ষেপে পড়ছে না তো সেজন্য তোমার Denmark এ গিয়ে কি করা হয় যে মানে বাড়িতে বাড়িতে যদি বাচ্চার ছবি গুলো তোমার নিয়ে যাওয়া হয় তো বাড়িতে বাড়িতে গিয়ে

তারপরে ধরো ওদিকে একটা সংসারিক জীবন যেহেতু চালিত করতে হবে সেই জন্য উনি কি করেন যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলা হয় যে যে~ যেহেতু ওরা অনাথ বাচ্চা ওদের তো মা বাবা কেউতো নেই তো আপনারা কি ওইদিকে কি সহাযোগিতা করবেন তো সেই জন্য মানে তোমার আর্থিক সাহায্য কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে যে বাচ্চাগুলোকে ধরো তোমার পছন্দ হবে সে কিন্তু তার তোমার ছোট থেকে শুরু করে তোমার বিয়ে পর্যন্ত ওদিকে কিন্তু এটা সহযোগিতা করতে হবে বুঝতে পারলে তো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

হ্যাঁ একশো নয় জন রয়েছে তাদেরকে একটা সুস্থ জীবনযাপন চালানোর জন্যে বা সমাজের সাথে যুক্ত হওয়ার জন্যে বিভিন্ন ধরণের কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে বা এইরকম সামাজিক কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে তাদেরকে প্রথমে নিজেদেরকেই জানতে হবে বা শিক্ষা গ্রহণ করতে হবে তার সাথে সাথে সমাজের পরিস্থিতি সম্পর্কে জানতে হবে নিজেকেও নিজের উপরে Dependent হয়ে কাজ করতে হবে বা নিজের জন্যও একটা ব্যবস্থা করতে হবে তো সেক্ষেত্রে Mitali Mam এর কথা বললে উনি

যে বাচ্চা রয়েছে তাদেরকেও দেখাশুনো দেখভাল করুন ওই বেবস্থাটা সত্যিই খুব সুন্দর শুধু দেখভালের জন্য না ওদের যাতে মানে আহ তোমার Settled হতে পারে সেই জন্য তোমার Graduation Complete করা হয় যা~ যাতে পড়াশুনোর দিকটা ভালো হবে সেই সব বাচ্চা গুলো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 বাহ এই জিনিসটা খুব সুন্দর যে তাদেরকে পরবর্তীতে ভালো পরিবারের সাথে যুক্ত করা হয় বা যাদের পরিবারে হয়ত বা এরকম বাচ্চা নেই

এখন তো অনেক ধরণের NGO রয়েছে তার সাথেও হয়তো বা যুক্ত করছে তো সেই জিনিসটা সত্যিই খুব ভালো যে এই অনাথ মেয়েরা যারা রয়েছে তারা একটা পরিবারও পাচ্ছে

মিলে যাচ্ছে এটা খুবই ভালো হচ্ছে হ্যাঁ তারপরে তোমার যে Mission School টা আছে না তোমার ওখানে জানোতো তোমার Discipline প্রচণ্ড প্রচণ্ড এখনো পর্যন্ত প্রাধান্য দেওয়া হয় যেমন ধরো তোমার Dress হচ্ছে তোমার উম উম White এবং Red মানে লাল সাদা লাল সাদা লাল আর তো তোমার এখনো পযন্ত তোমার বে~ বেণী করে Side এ বেণী করে তোমার ফিতে দিয়েও তোমার চুল বাঁধা হয় তারপরে তোমার ইস~ School এ পোঁছাতে গিয়ে Late করলে তোমাকে এখনো পর্যন্ত শাস্তি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার যা হয় না যে Half বেলা নেবে এখানকা মানে বাচ্চাদেরকে তো জানোই তুমি ভালো করে যে Half বেলা নেওয়ার জন্য অনেক অনেক বাচ্চারা তোমার পাঁচিল টপকে তোমার পালিয়েও যায় হ্যাঁ তো সেইসব এখনো পর্যন্ত মানে আমাদের School এ প্রাধান্য দেওয়া যায় না তো কি করা কেউ যদি Half বেলা যদি নিতে যদি চায় ধরো

হ্যাঁ Half বেলা যদি নিতে চায় তাহলে সেটা হয়তো বা দরখাস্ত করে থাকে আরকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দরখাস্ত করতে হয়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 তো আমাদের ছেলেদের ক্ষেত্রেও সেই জিনিসটা হতো যে আগে যখন আমরা School এ পড়াশুনো করতাম হয়তো বা কোনো একটা Period এ মনে হচ্ছে যে Class করতে ভালো লাগছে না কোনো একটা Class করতে ভালো লাগছে না হয়তো বা Cricket খেলতে যেতে হবে বা Football খেলতে যেতে হবে তো সেই জন্য আমরাও School এর পাঁচিল টপকে যেতাম আর কখনো কখনো হয়তো বা Prayer এর সময় একটু দেরি হতো তো আমরাও বাইরে দাঁড়িয়ে Pray করে নিতাম প্রার্থনা করে নিতাম School এ যেই প্রার্থনা রয়েছে

যারা একটু বড়ো হম বড়ো মেয়ের যা হয়না বড়ো মেয়ে তারপর Teachers তো সবাইকে নিয়ে না একটা Pray করা হয় তো ওই Pray টা যে Pray টা যেখানে হয় সেটা হচ্ছে তোমার আনন্দ ভবন বাহ একটা বড়ো Hall ঘর ও রয়েছে